সবাই মিলে ফুলের একটা গা ইয়ে করছে সেল করছে। যার যার দোকান আছে দোকানে সবাই বসে ফুলের মার্কেটিং করছে এইখানে।

আমরা দেখতে পাচ্ছি-ই একটা বাগান না বাগান না বলতে গেলে রাস্তাই এটা যেখানে সানসেট হচ্ছে তো সানসেট এর মধ্যে--

তা নিয়া গেছে পিক টা গার্ডেন এর পিক আছে বিল্ডিং এর পিক আছে কতো সুন্দর লাগছে তো এখান থেকে পিক টা নিয়ে ফেসবুকে এ --

এখানে বিউটি আর এক্সেসরিজ আছে। তো এখানে আলাদা আলাদা জিনিসপত্র যদি কেউ নিতে চায়--

এটা আমরা দেখতে পাচ্ছি-ই সুধা পার্লার সুধা পার্লার -এ আমরা এখানে দই পাওয়া যায় মিষ্টি দই পাওয়া যায়।

আমরা দেখতে পাচ্ছি এখানে সকাল সকাল সবাই যায় এখানে সবাই গিয়ে প্র্যাকটিস করে প্লাস এখানে যোগা ক্লাস চলছে তো মর্নিং মর্নিং এ সবাই যোগা করতে যাই আমরা।

এটা আমরা দেখতে পাচ্ছি একটা ফুলের দোকান। এই ফুলের দোকানে --

এই গাড়িতেই নিয়ে ও ফিরবে তো দেখতে পাচ্ছি আমরা ।

তারপরে নিজের মতনও সবাই কাজ করে বাড়ি চলে যায়।

এখানে সকাল সকাল ও উঠেছে সকাল সকাল উঠে ও পরিষ্কার নোংরাগুলোকে সব এক জায়গায় করছে--

এখানে লোকেরা সবাই লাইন দিয়ে আছে যে পরপর পর--

এটা আমরা দেখতে পাচ্ছি একটা মেডিকেল এর হসপিটাল এর গেট ।

এটা একটা পেট্রোল পাম্প আমরা দেখতে পাচ্ছি। এখানে গাড়ি বাইক ।